তার সাইড এ একটি সাইড এ অনেকগুলি গাছ আছে সবুজ রঙের। তার সাইড এ অনেক গুলি পাথর টুকরো পরে আছে --

এটি একটি মসজিদ। মসজিদ এর গেট টা গেট দেখা যাচ্ছে। গেট এর রং হচ্ছে বেগুনি কালার - এর --